একটা পিঙ্ক কালার একটা গ্রীন একটা নস্যি কালার -এর জামাকাপড় দেখতে পাচ্ছি।

এখানে একটা পুরোনো মন্দির দেখা যাচ্ছে ।

হাহ একটা একটা অফিস টাইপ -এর মনে হচ্ছে বড় বিল্ডিং দেখা যাচ্ছে-এ পাশে-এ রেলিং দেওয়া ।

অনেক ঘাস আছে-এ।

আ-আ-র পাশে অনেক গাছ ফুলের গাছ ফুল আছে সেখানে ফুলের গাছ দেখতে পাচ্ছি। আ-আ-র উ--

এটা মনে হচ্ছে কি একটা নতুন ঘর হবে সেরকম অনেকগুলো কলাম তোলা আছে-এ।

তার হমম একটা লোক কিছু --